এটা একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে দেখো কতগুলো চেয়ার আছে।

আর একটা টেবিল -এ ছেলে একটা একা বসে মোবাইল দেখছে বেলুন দিয়ে সাজানো আছে পুরো রুম -টা।

ওনারও দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য একটা রিকশা দেখা যাচ্ছে রিকশার --

বাচ্চাদের খেলার স্লিপারি দেখা যাচ্ছে পুরো মাঠটা পুরো ফাঁকা হয়ে আছে।

একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে যেটা নাকি খুব সুন্দর করে সাজানো হয়েছে।

এটা একটা ক্লাসরুম ক্লাসরুম -এর মধ্যে বেঞ্চ আছে বেঞ্চ -এর মধ্যে তিনটে তিনখানা ব্যাগ দেখা যাচ্ছে পিছনে কাপ বোর্ড দেখা যাচ্ছে সাইড -এ--

এটা পুরনো দিনের একটা ঘরের মতন লাগজে চারিপাশে কিছু গাছ আছে।

বিল্ডিঙের কন্সট্রাকশন হচ্ছে অনেক মানুষ কন্সট্রাকশনের কাজ করছে।

লেবার -রা নিজেদের খাই খেটে কনস্ট্রাকশন -এর কাজ করছে কেউ রড বানছে--

বড়ো বড়ো পাথর আছে পাথরের মাঝখান দে ঝরনার জলটা --

বাইরে হাটুরি লাখা রাখা আছে দুটো অ্যা ছোট ছোট রড -এর মতন।

একটা মিউজিয়াম দেখা যাচ্ছে মিউজিয়ামে অনেক লোক এদিকে ওদিকে ঘুরে ঘুরে দেখছে।

একটা ধাবা দেখা যাচ্ছে ধাবার বাইরের যে উ পোস্টার -এর মধ্যে কোকোকোলা লেখা আছে।

একটা বড় সিঁড়ি দেওয়া আছে যে নাকি ওপরে ধাবার ওপরে যাওয়া যা--

দোকানের গ্লোসারিন বোর্ড দেখা যাচ্ছে একটা টিউব লাইট দেখা যাচ্ছে।

সুন্দর লাইটিং করা আছে টুনি বাল্ব দিয়ে সাজানো আছে সবাই --

একটা গ্যারাজের মধ্যে একটা গাড়ি দেখা যাচ্ছে গাড়ির যে ভেতরের সামনের পার্টটা পুরোটা খোলা একটা মানু--

একটা বড় সুইমিং পুল দেখা যাচ্ছে কিছু মানুষ সুইমিং করছে কিছু মানুষ দাঁড়িয়ে আছে একটা বড় পাইপ দেখা যাচ্ছে সবুজ একটা--

বড়ো একটা পিছন দিকে একটা বাড়ি দেখা যাচ্ছে সাদা রঙের।

দরজা দেখা যাচ্ছে প্লাইয়ের দরজা দেখা যাচ্ছে দরজা গুলো--

সাইডে কিছু প্লাই রাখা আছে বড়ো বড়ো প্লাই রাখা আছে পুরা রুমটা প্লাই দিয়ে নীচেটা পুরো --

একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে দুটো স্কুলও দেখা যাচ্ছে।

ওপরটা দেখা যাচ্ছে সাইডটা সুন্দর করে ডিজাইন করে করা আছে।